কেউ ভাবতে পারেনি যে museum এ এইসব জিনিস থাকতে পারে। আমরাই কখনো ভাবিনি কিন্তু এখন এখনকার generation তো দেখতেই পায়না আর জানেও না কোনটার ব্যবহার কি রয়েছে? হ্যাঁ সেগুলোই এখন museum গুলোর জন্যই এখনকার এতো সুন্দর সুন্দর ওখানকার জিনিস সব রাখা থাকে এবং ওদের প্রজন্ম কেন ওদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। এই museum গুলোর জন্যই আজকে ঐতিহ্যগুলো সব ধরে রেখেছে, হয়তো হারিয়ে ফেলেছি কিন্তু পরবর্তী সময়ে দেখে বুঝতে পারি যে হ্যাঁ হ্যাঁ এইগুলো আমরা আগে আমরা use করতাম বা use করেছিল। আমাদের সময় এখন থাকেনা কিন্তু যেমন তোমার dinosaur এগুলো তো এখন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ওখানকার museum এ এখন সব থাকে তো এইগুলো, দেখে বোঝা যায় সেই ঠিক আছে museum নিয়ে আরেকদিন কথা বলবো, আর পুরো

হ্যাঁ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে আমরা আরো অনেক কিছু জায়গা ঘুরেছি, পরে একদিন সময় করে phone করো তো তোমাকে আরো কিছু বলার আছে। এখনো অনেক জায়গা আছে বুঝলে?

ঠিক আছে চলো রাখলাম হ্যাঁ নমস্কার সবাইকে আজ আমরা সেই বিখ্যাত একটি cricket খেলা সম্পর্কে আলোচনা করতে চলেছি মোটামুটি সবাই cricket সম্পর্কে কিছুটা হলেও জানে football এর পরে দ্বিতীয় সব থেকে বিখ্যাত খেলাটি হল cricket এবং সেই cricket এ সময়ের সাথে সাথে এক একটি তারকা নিজের নামটিকে স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন আর তাদের মধ্যে ভারতও পিছিয়ে নেই ভারতের একের পর এক বড় বড় তারকা তাদের century হোক তাদের wicket হোক নানান রকমভাবে তাদের নাম বিশ্বজুড়ে ছরিয়েছেন যেমন ভারতীয় cricket দলের এমনও কিছু কিছু তারকা আছে যাদেরকে কেউ কোনোদিনই ভুলতে পারবেন না cricket এর ভগবান যাকে বলা হয় শচীন টেন্ডুরকার সেও ভারতের দলের একসময় অধিনায়ক ছিলেন ভারতীয় cricket team যেটির নাম বরাবর সারা পৃথিবীতে জানে এটি এমন একটি দল যে দল সময়ের সাথে সাথে সমস্ত পৃথিবীর cricket প্রেমিদের আনন্দ উপভোগ করিয়েছে এবং তাদের বিস্ময়কর খেলা দেখিয়ে সারা পৃথিবীর মন জয় করেছে। এবং ভারতকে cricket দের দুনিয়ায় একটি শীর্ষ স্থানে তুলে ধরেছে সময়ের সাথে সাথে কিছু কিছু তারকা এসেছে এবং তাদের খেলাধুলো সম্পর্কে বলেছেন এবং মাঠে তাদের খেলাধুলো প্রদর্শন করেছেন এবং সৌরভ গাঙ্গুলি তিনিও ভারতের অধিনায়ক ছিলেন এক সময় তিনি পশ্চিম বঙ্গ থেকে গিয়েছেন ভারতীয় cricket দল সময়ের সাথে সাথে নিজের cricket প্রেমিদের একটি অন্য জায়গায় নিয়ে গেছে আজ আমরা আলোচনা করতে চলেছি সেই ভারতীয় cricket দলের কিছু পুরানো কিছু নতুন young star সম্পর্কে ভারতীয় cricket দল তাদের নতুন নতুন কিছু খেলোয়াড়দের পেয়েছেন যারা কিনা পুরোনো খেলোয়াড়দের তুলনায় আরো বেশি ভাল performance করছে সেখানে বিরাট কোহলির নাম কোনোদিনই এসস্পষ্টভাবে আসবেই পুরোনো সেই বিরাট bat এ দুরন্ত জয় বিরাট কোহলির সেই জয় ধ্বনি সবদিকে শুনছে আর চারটে ভাল দিন আর চারটে একদিনের match আর তাই হলেই বিরাট কোহলি সেই শীর্ষ ছুঁয়ে পারবে যা একটি সময় অসম্ভব মনে হত আমি শচীন টেন্ডুরকারের শচীন টেন্ডুরকারের একদিনের cricket এ ঊনপঞ্চাশটি century র কথা বলছি যার থেকে বিরাট আর চারটে মাত্র শত run দুরে মঙ্গলবার গোহাটিতে বিরাটকে যে ছন্দে bat করতে দেখলাম তাতে এই বছরের শচীনের ঊনপঞ্চাশটি শত run এর আহ record ও ছুঁয়ে ফেলতে অবাক হবে হহব না এই বছরে দ্বি-পাক্ষিক series এর asia cup মিলিয়ে গোটা কুড়ি একদিনের match আছে তার পরে তো বিশ্ব cup বিরাটের পয়তাল্লিশ তম শত শত run এর দৌলতে ভারতে ভারতের দিন তোলে তিনশ তিহাত্তর সাত wicket run তারা করতে নেমে শ্রীলঙ্কা কখনই match এ ছিল না। পঞ্চাশ over এ করে তিনশ ছ run আট wicket তবে অসাধারন century করে গেল দাসুন সানকা সাদা বলে cricket এ শ্রীলঙ্কার অধিনায়ক।

আটাত্তর বলে একশ তের bat করতে দেখলাম সে যেন উৎসাহে টগবগ করে ফুটছে কেউ ওর দক্ষতা নিয়ে কখকোনো দিনও প্রশ্ন তোলে নি সমস্যা ছিল মানসিক ক্লান্তির যার কথা বিরাটও বলেছে যে ক্লান্তি বা অবসাদ দুর করার জন্য ও ইদানিং বিশ্রামও নিচ্ছে

হাসিটাই বুঝিয়ে দিয়েছে ও আবার bating উপভোগ করেছে একজন শিল্পী যখন খুশি মমনে আঁকতে পারেন আঁকতে পারেন আঁকতে পারে না একজন গায়ক তখন তার সঙ্গীত উপভোগ করে না তখন তাদের থেকে সেরাটাও পাওয়া যায় না cricket টের ক্ষেত্রেও ওই কথাটাই খাটে বিরাট এর bating টা ভালবাসে ও আবার খেলাটা উপভোগ করে আর তার প্রতি আহ প্রতিফলন ঘটতে রোহিত শর্মা শুভমান গিল দারুন আহ দারুন একটা মঞ্চ তৈরি করতে দেখ আহ দেওয়াই বিরাটের সুবিধে হয়ে যায় ও পাওয়াও ও power hitter নয় shot এ century করে আছে নিখুঁত সময় জ্ঞান আর দুর্দান্ত foot work

এদিনও দেখলাম দুই wicket এর মধ্যে কী ক্ষিপ্রতার সঙ্গে দৌড়াল তার ফলে বিরাট crease এ এসে fielder রা সবসময় চাপে পড়ে শ্রীলঙ্কার fielder রাও ব্যতীক্রম নয় এই চাপ থেকে ওরা কয়েকটা catch ও ছেড়েছিল এদিনে বোধ হয় সব থেকে চাপে ছিল ভারতীয় দলের পরিচালক সমিতি দুটো বিতর্কিত সিদ্ধান্ত করলে এমন দুজন cricketer কে ওই match এর বাইরে রাখা হচ্ছিল যারা দুটো অসাধারন innings খেলে দেখিয়েছে নিজের শেষ over এ এর তে ইশান কিষানের ঐ দিশতক এবং শেষ

তার অতীতে পঞ্চাশ over এ cricket এ ভাল খেলেছে তাদের সুযোগ দেওয়া হোক সেই জন্যেই খেলতে নামে শুভাম গিল শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার শুভ আহ শুভমান ষাট বলে সত্তর run করে কোচ অধিনায়কের আস্থায় মর্যাদা দিয়ে শ্রেয়াস আইয়াস সংগ্রহ আটাশ বলে চব্বিশ বলে আটাশ run আমি যদি নির্বাচনে থাকতাম তাহলে সুরিয়া কুমার খেলানোর জন্য লড়াই করতাম সাদা বলে cricket এ সুরিয়া কুমার ছাড়া এমন দল হয় না রোহিত কে এ দিন পুরোনো ছন্দে দেখা গিয়েছিল ওর প্রিয় shot plant foot pull টা বেশ ভালই মারল শুভমও ভাল খেলল ওমরান মালিক তিন wicket নিল ও হয়ত মাঝে মাঝে run দেবে কিন্তু ওকে টানা খেলানো উচিত যেমন দক্ষিন আফ্রিকার আন আনরিক নাখিয়াকে new zealand new zealand এবং england মার্ক ডসকে খেলায় রোহিতের বলা উচিত run নিয়ে ভাল খেলে তুমি যত জোরে পার বল কর

আপাতত ভারতীয় দলের young star দের মধ্যে অন্যতম যে এসেই প্রথম থেকে ভারতীয় দলকে এবং T twenty বিশ্বকাপে নিজের নামকে ফুটিয়ে তুলেছে কৃষক পরিবারে সোনার ফসল কথাটা কিন্তু খারাপ বলা হয়নি শুভমান গিল এই নামটি তো অনেকেই শুনেছেন শুভমান গিল খেলার জগতে এমন একটি তারা যে তার খেলা দেখিয়ে তাদের পুরোনো খেলোয়াড় এবং নতুন খেলোয়াড় নতুন খেলোয়াড়দের icon এবং পুরোনো খেলোয়াড়দের দেখিয়েছেন যে খেলাটাকে আরো কত ভালভাবে খেলানো যায় যিনি একদিন আহ under nineteen বিশ্বকাপে খারাপ performance এরজন্যে তাকে বসিয়ে রাখা হত সেই এখন ভারতীয় দলের opener হিসেবে খেলছে শুভমান গিল আজও নিশ্চয়ই মনে রেখেছেন কিশোর বয়সে সেই শিবিরকে শিবিরকে তার পরিবারের যে উম ভেবেছিল তা আহ তা তো তা তিন ছক্কা আটকে পড়ার পরেও নেমেছে দুত গিলের কথা এখানে গিলের কথা বললেও গিলকে ছোট করা হয় না কারন শুভমান গিল শুভমান গিল এমন একটি

শুভমান গিল এখনকার খেলোয়াড় জগতে আহ young star দের মধ্যে অন্যতম আর তখনও আহ কাউকে ঘাবড়ে শুভমান গিলকে কখনই bat করতে নেমে ঘাবড়ে দেখা যায় নি কারন সে তার সমস্ত বলকে বুঝে শুনে সঠিকভাবে খেলত বিরাট কোহলির যেমন মাথা গরম শুভমান গিলের তত ততটা মাথা গরম নয় আশা একদিন অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা মাসিমা মেসোমশাই কে তোমার মনে পড়ে? অন্নপূর্ণা কহিলেন আমি এগারো বৎসর বয়সে বিধবা হইয়াছি, স্বামীর মূর্তি ছায়ার মতো মনে হয়। আশা জিজ্ঞাসা করিল, মাসি তবে তুমি তা কাহার কথা ভাবো? অন্নপূর্ণা ঈষৎ হাসিয়া কহিলেন, আমার স্বামী এখন যাহার মধ্যে আছেন, সেই ভগবানের কথা ভাবি। আশা কহিল, তাহাতে তুমি সুখ পাও?

আমি যার কথা রাত্রি দিন ভাবি, তিনি কি আমার মনের কথা জানেন না? আমি ভালো করিয়া চিঠি লিখিতে পারিনা বলিয়া, তিনি কেন আমাকে চিঠি লেখা ছাড়িয়া দিয়েছেন। আশা কয়েকদিন মহেন্দ্রর চিঠি পায় নাই, নিঃশ্বাস ফেলিয়া মনে মনে সে ভাবিলো, চোখের বালি যদি হাতের কাছে থাকিতো, সে আমার মনের কথা ঠিক মতো করিয়া লিখিয়া দিতে পারিত। কুলিখিত তুচ্ছ পত্র স্বামীর কাছে আদর পাইবে না মনে করিয়া, চিঠি লিখিতে কিছুতে আশার হাত সইতো না। যতই যত্ন করিয়া লিখিতে চাহিত, ততই তাহার অক্ষর খারাপ হইয়া যাইত। মনের কথা যতই ভালো করিয়া গুছিয়া গুছিয়া লেখবার চেষ্টা করিত, ততই তাহার পদ কোনো মতে সম্পূর্ণ হইতো না। যদি একটুমাত্র শ্রীচরণেষু লিখিয়া নাম শুরু করিলেই, মহেন্দ্র অন্তর্যামী দেবতার মতো সকল কথা বুঝিতে পারিত, তাহা হইলে আশার চিঠি লেখা সার্থক হইতো। বিধাতা এতখানি ভালোবাসা দিয়াছিলেন একটুখানি ভাষা দেন নাই কেন? মন্দিরে সন্ধ্যা আরতির পরে গৃহে ফিরিয়া আসিয়া, আশা অন্নপূর্ণার পায়ের কাছে বসিয়া আস্তে আস্তে তাহার পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল।

অন্নপূর্ণা কিছুক্ষণ আশার মুখের দিকে চাহিয়া রহিলেন। একটু চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাছা আমিও তো মূর্খ তবুও তো ভগবানের সেবা করিয়া থাকি। আশা কহিল, তিনি যে তোমার মন জানেন তাই খুশি হন, কিন্তু মনে করো স্বামী যদি মূর্খের সেবায় খুশি না হন? অন্নপূর্ণা কহিলেন, সকলকে খুশি করিবার শক্তি সকলের থাকে না বাছা। স্ত্রী যদি আন্তরিক শ্রদ্ধা ভক্তি যত্নের সঙ্গে স্বামীর সেবা

কিন্তু স্বামী যাহাকে তুচ্ছ করিয়া ফেলিয়া দিবেন, জগদীশ্বও যে তাহাকে সার্থকতা দিতে পারিবেন এ কথা কিছুতেই তাহার মনে হইলো না। সে নত মুখে বসিয়া তাহার মাসির পায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। অন্নপূর্ণা তখন আশার হাত ধরিয়া তাহাকে আরো কাছে টানিয়া লইলেন, তাহার মস্তক চুম্বন করিলেন। রুদ্ধ কণ্ঠকে দৃঢ় চেষ্টায় বাধা মুক্ত করিয়া কহিলেন, চুনী দুঃখ কষ্টে যে শিক্ষা লাভ হয় শুধু কানে শুনিয়া তাহা পাইবি না, তোর এই মাসিও একদিন তোর বয়সে তোরই মতো সংসারের সমস্ত করিয়া, দেনা পাওনার সম্পর্ক পাতিয়া বসিয়াছিল। তখন আমিও তোরই মতো মনে করিতাম যাহার সেবা করিবো, তাহার সন্তোষ না জন্মিবে কেন? যাহার পূজা করিবো তাহার প্রসাদ না পাইবো কেন? যাহার ভালোর চেষ্টা করিবো সে আমার চেষ্টাকে ভালো বলিয়া না বুঝবে কেন? পদে পদে দেখিলাম সেরূপ হয়না। অবশেষে একদিন অসহ্য হইয়া মনে হইলো পৃথিবীতে আমার সমস্তই ব্যর্থ হইয়াছে। সেই দিনই সংসার ত্যাগ করিয়া আসিলাম। আজ দেখিতেছি আমার কিছুই নিষ্ফল হয় নাই। ওরে বাছা যার সঙ্গে আসল দেনা পাওনার সম্পর্ক যিনি এই সংসার হাটের মূল মহাজন তিনিই আমার সমস্তই লইতেছেন। হৃদয়ে বসিয়া আজ সে কথা স্বীকার করিয়াছি। তখন যদি জানিতাম,

এই অংশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অধ্যাত্বিকতা প্রকাশ পেয়েছে মানে, ঈশ্বরের সাধনা, ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে ঠিক তেমনটা আমরা দেখেছি গীতাঞ্জলি পর্বে। যে গীতাঞ্জলি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে ঈশ্বর সেবার কথা বলেছেন। কিন্তু সেই ঈশ্বর সেবার কথা বলেছেন যেখানে মানুষ আছে যে মানুষ মানুষকে ভালোবাসলে ঈশ্বরের সেবা হয়। কিন্তু তিনি কখনোই ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করার কথা বলেননি। তিনি বার বার বলেছেন চলাই ধর্ম, চলাই জীবন চলার নামই মানে চলার কথাই তিনি বার বার বলেছেন। কর্মই মানুষের সব থেকে বড় কথা। বড় কাজ মানুষ যদি নিজের কর্মটা ঠিক মতো করে তাহলে ঈশ্বরের সেবা সে পাবেই। ঈশ্বরের দান সে পাবেই এমনটাই ঈশ্বরের সেবা না ভুল বললাম ঈশ্বরের দান সে পাবেই এমনটা আহ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু কবিতায় বারে বারে বলে গেছেন। এই স্থানেও আমরা কিন্তু কবির সেই ঈশ্বর চেতনাই লক্ষ্য করলাম। আশা বিছানায় শুইয়া শুইয়া অনেক রাত্রি পর্যন্ত অনেক কথা ভাবিলো। তবু ভালো করিয়া বুঝিতে পারিল না, কিন্তু পুণ্যবতী মাসির প্রতি তাহার অসীম ভক্তি ছিল। সেই মা মাসির কথা সম্পূর্ণ না বুঝিলেও এক প্রকার শিরোধার্য করিয়া লইলো। মাসি সকল সংসারের উপরে যাহাকে হৃদয়ে স্থান দিয়াছেন, তাহার উদ্দেশ্যে অন্ধকারে বিছানায় উঠিয়া বসিয়া গড় করিয়া প্রণাম করিল। বলিল জানি আমি বালিকা তোমাকে জানি না। আমি কেবল আমার স্বামীকে জানি, সে জন্য অপরাধ লইয়ো না, আমার স্বামীকে আমি যে পূজা দি ভগবান তুমি তাহাকে তাহা গ্রহণ করিতে বলিও, তিনি যদি তাহা পায়ে ঠেলিয়া দেন তবে আমি আর বাঁচিব না। আমি আর মাসিমার মতো পুণ্যবতী নই তোমাকে আশ্রয় করিয়া আমি রক্ষা পাইবো না। এই বলিয়া আশা বার বার বিছানার উপর গড় করিয়া প্রণাম করিল। আশার জ্যাঠা মশাইয়ের ফিরিবার সময় হইলো, বিদায়ের পূর্ব সন্ধ্যায় অন্নপূর্ণা আসাকে আপনার কোলে বসাইয়া কহিলেন, চুনী মা আমার সংসারের শোক, দুঃখ, অমঙ্গল হইতে তোকে সর্বদা রক্ষা করিবার শক্তি আমার নাই। আমার এই উপদেশ যেখান থেকে যত কষ্টই আমারে এই উপদেশ যেখান থেকে যত কষ্টই পাস তোর বিশ্বাস, তোর ভক্তি তুই স্থির রাখিস। তোর ধর্ম যেন অটল থাকে। আশা তাহার পায়ের ধূলা লইয়া কহিল, আশীর্বাদ করো মাসিমা তাই হইবে। আশা কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। আশা ফিরিয়া আসিল। বিনোদিনী তাহার পরে খুব অভিমান করিল, বালি এতদিন বিদেশ রহিল একখানা চিঠি লিখিতে নাই। আসা কহিল, তুমি তুমিই কোন লিখিলে ভাই বালি? বিনোদিনী, আমি কেন প্রথমে লিখিব? তোমারই তো লিখিবার কথা। আশা বিনোদিনীর গলা জড়াইয়া ধরিয়া নিজের অপরাধ স্বীকার করিয়া লইলো। কহিল জানতো ভাই, আমি ভালো লিখিতে জানি না বিশেষ তোমার মতো পন্ডিতের কাছে লিখিতে আমার লজ্জা করে আশার এই একটা দোষ, আবার এই একটা গুন, যে সে কিন্তু কারোর দোষ ধরে না। কেউ যখন তাকে দোষ দেয় যখন তার মধ্যে কোনো আহ সঠিক নেই কোনো সে কোনো ভুল করেছে বলে তাকে বলে সে কিন্তু খুব, মানে সহজে সে কথা মেনে নেয়। সে কখনো তর্ক করে না, সে কখনোই বাক বিতণ্ডায় জড়ায় না, সে অনায়াসেই তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত হয়ে যায়। এটা আসলে তার গুন হতে পারে, আবার এ আসলে তার এই চরিত্র মানে চারিত্র্যিক বৈশিষ্টের জন্য তার সংসারে অনেক ক্ষতি হয়েছে সেটাও আমরা লক্ষ্য করবো। কাজেই একেবারে শক্ত হওয়া যেমন উচিত নয়, ঠিক এতটা নরম হওয়াও অতটা উচিত নয়। সংসারে টিকে থাকতে গেলে এমন একটা বৈশিষ্ট্য দরকার যেটা সংসারকে আগলিয়েও রাখবে আবার সুতোটা নিজের হাতে ধরে রাখবে যাতে করে সেই, কঠিন ব্যাপারটাও তোমার মধ্যে থাকবে, আবার নরম ব্যাপারটাও তোমার মধ্যে থাকবে। অর্থাৎ নরমে কঠিনে সমস্ত মিশিয়েই কিন্তু আমাদের জীবন তৈরী হওয়া উচিত। এটাই যেন লেখক আমাদের এখানে বলতে চাইলেন এই আশার চরিত্রের মধ্যে দিয়ে। দেখিতে দেখিতে দুইজনের বিবাদ মিটিয়া গিয়া প্রণয় উদবেলিত হইয়া উঠিল। বিনোদিনী কহিল, দিন রাত্রি সঙ্গ দিয়া তোমার স্বামীটির অভ্যাস তুমি একেবারে খারাপ করিয়া দিয়াছো। একটি তবু কাঠিন্য থাকিলে থাকিতে পারে না। আশা, সেই জন্যই তো তোমার ওপর ভার দিয়ে গিয়েছিলাম, কেমন করিয়া সঙ্গ দিতে হয় আমার চেয়ে তুমি ভালো জানো। বিনোদিনী, দিনটা তো একরকম করিয়া কলেজে পাঠাইয়া নিশ্চিন্ত হইতাম, কিন্তু সন্ধে বেলায় কোনো মতেই ছাড়া ছুড়ি নাই, গল্প করিতে হইবে বই পড়িয়া সোনাইতে হইবে আবদারের শেষ নাই। আশা, কেমন জব্দ? লোকের মন ভুলাইতে যখন পারো তখন লোকের লোকেই বা ছাড়িবে কেন? বিনোদিনী, সাবধানে থাকিস ভাই ঠাকুরপো যেরকম বাড়াবাড়ি করেন, এক একবার সন্দেহ হয় বুঝি বস করিবার বিদ্যা জানি বা। আশা হাসিয়া কহিল, তুমি জানো না তো কে জানে? তোমার বিদ্যা আমি একটু খানি পাইলে বাঁচিয়া যাইতাম। বিনোদিনী, কেন কার সর্বনাশ করিবার ইচ্ছা হইয়াছে? ঘরে যেটি আছে সেইটিকে রক্ষা কর, পরকে ভুলাইবার চেষ্টা করিসনা ভাই বালি। বড় ল্যাঠা। আশা বিনোদিনীকে হস্ত দ্বারা তর্জন করিয়া বলিল, আহ কি বকিস তার ঠিক নেই। কাশি হইতে ফিরিয়া আসার পর প্রথম সাক্ষাতেই মহেন্দ্র কহিল তোমার শরীর বেশ ভালো ছিল দেখিতেছি দিব্বো মোটা হইয়া আসিয়াছ। আশা অত্যন্ত লজ্জাবোধ করিল, কোনো মতেই তাহার শরীর ভালো থাকা উচিত ছিল না।

আশা মৃদুস্বরে জিজ্ঞসা করিল, তুমি কেমন ছিলে? আগে হইলে মহেন্দ্র কতক ঠাট্টা কতটা মনের সঙ্গে বলিত মরিয়া ছিলাম। এখন আর ঠাট্টা করিতে পারিল না গলার কাছে আসিয়া বাঁধিয়া গেলো। কহিল বেশ ছিলাম মন্দ ছিলাম না। আশা চাহিয়া দেখিলো মহেন্দ্র পূর্বের চেয়েও রোগা হইয়াছে, তাহার মুখ পাণ্ডুবর্ণ। চোখে এক প্রকার তীব্র দীপ্তি। একটা একটা যেন অভ্যন্তরীণ ক্ষুধায় তাহাকে অগ্নিজিহ্বা দিয়া লেহন করিয়া খাইতেছে। আশা মনে মনে ব্যথা অনুভব করিয়া ভাবিলো আহা আমার স্বামী ভালো ছিলেন না। কেন আমি উহাকে ফেলিয়া কাশি চলিয়া গেলাম? স্বামী রোগা হইলেন অথচ নিজে মোটা হইলাম ইহাতে নিজের স্বাস্থ্যের প্রতি আশার অত্যন্ত ধিক্কার জন্মিল। এই যে মহেন্দ্র এবং আহ বিনোদিনী এদের মধ্যে কিন্তু কোনো

কোনো সংশয় জন্মায় না যে তাকে ছাড়া তার কথা না ভেবে তার স্বামীর চেহারা খারাপ হতে পারে। অন্য কোনো বিষয়ে তার স্বামীর চেহারা খারাপ হতে পারে। তার সরল মনে মনে হয়েছে যে তার জন্যই তার স্বামীর চেহারা খারাপ হয়েছে এবং নিজের চেহারা খারাপ হওয়ায় সে দুঃখিত অনুভব করেছে মহেন্দ্র আর কি কথা বলিবে ভাবিতে ভাবিতে ভাবিতে খানিকবাদে জিজ্ঞাসা করিল, কাকিমা ভালো আছেন তো? সে প্রশ্নের উত্তরে কুশল সংবাদ পাইয়া, তাহার আর দ্বিতীয় কথা মনে আনা দুঃসাধ্য হইলো। কাছেই একটা ছিন্ন পুরাতন খবরের কাগজ ছিল, সেইটি টানিয়া লইয়া মহেন্দ্র অন্যমনস্ক ভাবে পড়িতে লাগিল। আশা মুখ নিচু করিয়া ভাবিতে লাগিল এতদিন পরে দেখা হইলো, কিন্তু উনি আমার সঙ্গে কেন ভালো করিয়া কথা কহিলেন না?

ইহা সে নিতান্ত ক্লিষ্ট হৃদয়ে সন্ধান করিতে লাগিল। মহেন্দ্র আশার দিকে চাইতে পারলো না এটার কারণ কিন্তু আশা বুঝতে পারলো না। আসলে মহেন্দ্রর পাপবোধ মহেন্দ্রর অপরাধবোধ মহেন্দ্রকে চাইতে দেয়নি আশার দিকে। আসলে সব সময় যা সত্য, যা সৎ তার দিকে অসৎ তাকাতে কিন্তু ভয় পায়। অসৎ কিন্তু সত্যের মুখোমুখি হতে কোনো দিন পারেনি। তাই মহেন্দ্রও আজ পারছে না আশার মুখোমুখি হতে। মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিল। অপরাহ্নে জলপানের সময় রাজলক্ষ্মী ছিলেন আশাও ঘোমটা দিয়া অদূরে দুয়ারে দুয়ার ধরিয়া দাঁড়াইয়া ছিল। কিন্তু আর কেহই ছিল না। রাজলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন আজ কি তোর অসুখ করিয়াছে মহিন?

বা গায়ে ছাদের এধারে ওধারে বেড়াইতে লাগিল। মনে মনে আসা ছিল তাহাদের নিয়মিত পড়াটা আজ ক্ষান্ত থাকিবে না। আনন্দমঠ প্রায় শেষ হইয়াছে আর গো গোটা দুই তিন অধ্যায় বাকি আছে মাত্র। বিনোদিনী যদি নিষ্ঠূর যতই নিষ্ঠূর হোক সে কয়টা অধ্যায় আজ তাহাকে নিশ্চই শুনাইয়া যাইবে। কিন্তু সন্ধ্যা অতীত হইলো সময় উত্তীর্ণ হইয়া গেলো গুরুভার নৈরাশ্য বলিয়া মহেন্দ্রকে শুইতে যাইতে হইলো। সজ্জিত লজ্জানিত আশা ধীরে ধীরে শয়ন গৃহে প্রবেশ করিল। দেখিলো বিছানায় মহেন্দ্র শুইয়া পড়িয়াছে, তখন কেমন করিয়া অগ্রসর হইবে ভাবিয়া পাইলো না। বিচ্ছেদের পর কিছুক্ষন একটা নতুন লজ্জা আসে যেখান থেকে ছাড়িয়া যাওয়া ঠিক সেইখানটিতে মিলিবার পূর্বে, পরস্পর পরস্পরের নিকট হইতে নতুন সম্ভাষণের প্রত্যাশা করে। আশা তাহার সে চির পরিচিত আনন্দ সজ্জাটিতে আজ অনাহুত কেমন করিয়া প্রবেশ করিবে। দ্বারের কাছে অনেকক্ষণ দাঁড়াইয়া রহিল। মহেন্দ্রর কোনো সারা পাইলো না। অত্যন্ত ধীরে ধীরে এক পা এক পা করিয়া অগ্রসর হইতে লাগিল। যদিও অসতর্কে দৈবাৎ কোনো গহনা বাজিয়া ওঠে, তো লজ্জায় সে মরিয়া যায়। কম্পিত হৃদয়ে আশা মশারির কাছে আসিয়া অনুভব করিল মহেন্দ্র ঘুমাইতেছে। তখন তাহার নিজের সাজ সজ্জা তাহাকে সর্বাঙ্গে বেষ্টন করিয়া পরিহাস করিতে লাগিল। ইচ্ছা হইলো বিদ্যুৎ বেগে এ ঘর হইতে বাহির হইয়া,

কেননা মহেন্দ্র ঘুমাইতেছিল না মহেন্দ্র খাটের ওপর প্রান্তে পাশ ফিরিয়া শুইয়া ছিল। সুতরাং আশা তাহার পশ্চাতে শুইয়া রহিল। আশা যে নিঃশব্দে অশ্রুপাত করিতেছিল, তাহা পিছন ফিরিয়াও মহেন্দ্র স্পষ্ট বুঝিতে পারিতেছিল। নিজের নিষ্ঠূরতাই তাহার হৃদপিন্ডটাকে যেন যাঁতার মতো পেশন করিয়া ব্যথা দিতেছিল। কিন্তু কি কথা বলিবে? কেমন কোরিয়া আদর করিবে? মহেন্দ্র তাহা কোনো মতে ভাবিয়া পাইলো না। মনে মনে নিজেকে সুতীব্র কষাঘাত করিতে লাগিল। তাহাতে আঘাত পাইলো কিন্তু উপায় পাইলো না। ভাবিলো প্রাতঃকালে তো ঘুমের ভান করা যাইবে না, তখন মুখোমুখি হইলে আশাকে কি কথা বলিবে? আশা নিজেই মহেন্দ্রর যে সংকট দূর করিয়া দিলো। সে অতি প্রত্যুষে অপমানিত সাজ সজ্জা লইয়া বিছানা ছাড়িয়া চলিয়া গেলো। সেও মহেন্দ্রকে মুখ দেখাইতে পারিল না। তারমানে মহেন্দ্রর সমস্তটা জুড়ে এখন বিরাজ করছে বিনোদিনী। সে আশালতাকে গ্রহণ করতে পারছেন না। কিন্তু আশালতাকে কি বলবে সেটাও ভেবে পাচ্ছে না। আবার অন্যদিকে আশালতা ও মহেন্দ্রকে কি বলবে বুঝতে পারছে না। আশালতার মনের মধ্যে আসছেই না যে মহেন্দ্র কেন তাকে এই ভাবে উপেক্ষা করছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা এসে পড়েছি এরপর দেখা যাচ্ছে, আশা ভাবিতে লাগিল, এমন কেন হইলো? আমি কি করিয়াছি? যে জায়গায় যথার্থ বিপদ, সে জায়গায় তাহার চোখ পড়িল না। বিনোদিনীকে যে মহেন্দ্র ভালোবাসিতে পারে এ সম্ভাবনাও তাহার মনে উদয় হয় নাই। যে যেমন তার ভাবনাও তেমনি হবে। আশা তো ভাবতেই পারে না যে বিনোদিনীর প্রতি মহেন্দ্র কোনো ভালোবাসা জাগতে পারে। কারণ আশা স্বপ্নেও এ কথা ভাবতে পারে না যে কোনো স্ত্রীর পক্ষে কোনো বিবাহিত রমণীর পক্ষে পর পুরুষের দিকে তাকানো যায়। সে মনে করে এই কাজটা পাপ এবং সে বিশ্বাস করে তার মতোই মহেন্দ্রও এরকমটাই ভাবে। তার কখনো মনেই হয়না যে বিনোদিনী কিভাবে মহেন্দ্রর সমস্তটা জুড়ে বিরাজ করতে শুরু করেছে? সংসারের অভিজ্ঞতা তাহার কিছুই ছিল না।

কলেজ যাত্রা কালে আশা বরাবর জানালার কাছে আসিয়া দাড়াইতো এবং মহেন্দ্র গাড়ি হইতে একবার মুখ তুলিয়া দেখিতো। ইহা তাহাদের চিরকালের নিত্য প্রথা ছিল। সেই অভ্যাস অনুসারে গাড়ির শব্দ শুনবা মাত্র, যন্ত্রচালিতের মতো আশা জানালার কাছে আসিয়া উপস্থিত হইলো। মহেন্দ্রও অভ্যাসের খাতিরে একবার চোকিতের মতো উপরে চোখ তুলিল, দেখিলো আশা দাঁড়াইয়া আছে। তখনও তাহার স্নান হয় নাই। মলিন বস্ত্র, অসংযত কেশ। শুষ্ক মুখ দেখিয়া নিমেষের মধ্যে মহেন্দ্র চোখ নামাইয়া কোলের বই দেখিতে লাগিল। কো কোথায় চোখে চোখে সে নীরব সম্ভাষণ, কোথায় সে ভাষা পূর্ণ হাসি? অর্থাৎ ভাঙ্গন শুরু হয়ে গেছে। আশালতা এবংমহেন্দ্রের মধ্যে একটা দৃঢ় ভাঙ্গনের ভাব আমরা লক্ষ্য করতে লাগলাম। গাড়ি চলিয়া গেলো আশা সেইখানেই মাটির ওপর বসিয়া পড়িল। পৃথিবী সংসার সমস্ত বিস্বাদ হইয়া গেলো।

এই একটি বেদনা স্তম্ভিত মুহ্যমান হৃদয় অত্যন্ত বিসদৃশ। হটাৎ একসময় আশার মনে হইলো, বুঝিয়াছি ঠাকুরপো কাশি গিয়াছিলেন সেই খবর পাইয়া উনি রাগ করিয়াছেন। ইহা ছাড়া ইতিমধ্যে আর তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিন্তু আমার তাহাতে কি দোষ ছিল? ভাবিতে ভাবিতে অকস্মাৎ এক মুহূর্তের জন্য যেন আশার হৃদকম্পন বন্ধ হইয়া গেলো। হঠাৎ তাহার আশঙ্কা হইলো, মহেন্দ্র বুঝি সন্দেহ করিয়াছেন বিহারীর কাশি যাওয়ার সঙ্গে আশারও কোনো যোগ আছে। দুইজনে পরামর্শ করিয়া এই কাজ। ছি ছি ছি এমন সন্দেহ? কি লজ্জা, একে তো বিহারীর সঙ্গে তাহার নাম জড়িত হইয়া ধিক্কারের কারণ ঘটিয়াছে তাহার উপরে মহেন্দ্র যদি এমন সন্দেহ করে তবে, তো আর প্রাণ রাখা যায় না। কিন্তু যদি কোনো সন্দেহের কারণ হয়, যদি কোনো অপরাধ ঘটিয়া থাকে, মহেন্দ্র কেন স্পষ্ট করিয়া বলে না? বিচার করিয়া তাহার উপযুক্ত দণ্ড কেন দেয় না? মহেন্দ্র খোলসা করিয়া কোনো কথা না বলিয়া, কেবল আশাকে যেন এড়াইয়া বেড়াইতেছে। তাই আশার বার বার মনে হইতে লাগিল, মহেন্দ্রর মনে এমন কোনো সন্দেহ আসিয়াছে যাহা নিজেই সে অন্যায় বলিয়া জানেন। যাহা সে

মহেন্দ্র গাড়ি হইতে মতো সেই যে আশার ম্লান করুন মুখ দেখিয়া এলো, তাহা সমস্ত দিন সে মন হইতে মুছিতে পারিল না। কালেজের lecture এর মধ্যে শ্রেণীবদ্ধ ছাত্রমন্ডলীর মধ্যে সেই বাতায়ন আশার সে অস্নাত রুক্ষ কেশ, সেই মলিন বস্ত্র, সেই ব্যাথিত ব্যাকুল দৃষ্টিপাত সুস্পষ্ট রেখায় বারংবার অঙ্কিত হইয়া উঠিতে লাগিল। আসলে মহেন্দ্র চারিত্রিক দিক থেকে খারাপ ছিল না, মহেন্দ্র একটা ভদ্র পরিবারের ছেলে ভদ্র পরিবারের মধ্যে সে ভদ্র শিক্ষাতেই মানুষ হয়েছে, কিন্তু আজ যে ঘটনা ঘটেছে সে একটা, মানে জীবনে চলার পথে তার ঘটে গেছে। সে তার মনকে বাঁধতে পারেনি সে তার রিপুকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কিন্তু তার মানে, এই নয় যে সে আশাকে ভালোবাসতে পারে না। তারমানে এই নয় যে সে তার মধ্যে চারিত্রিক কোনো দোষ মানে আহ সুখ বা কোনো চারিত্রিক দোষ প্রথম থেকেই ছিল। এই চারিত্রিক দোষটি তার মধ্যে ছিলোনা বলেই তার রক্ততে প্রথম থেকে সমস্যা ছিলোনা বলেই, সে কিন্তু আশালতা কেও ভুলতে পারছে না। তার মনের মধ্যে বারে বারে দ্বন্দ্ব আসছে একবার বিনোদিনী একবার আশালতা। সে বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা অনুচিত মানে কিছুতেই তার মনের মধ্যে সেই স্থিরতাটা আসছে না। কালেজের কাজ সারিয়া সে গোলদীঘির ধারে বেড়াইতে লাগিল। বেড়াইতে বেড়াইতে সন্ধ্যা হইয়া আসিল। আশার সঙ্গে কিরূপ ব্যবহার কর্তব্য তাহা সে কিছুতেই ভাবিয়া পাইলো না। সদয় ছলনা না অকপট নিষ্ঠূরতা কোনটা উচিত? বিনোদিনীকে পরিত্যাগ করিবে কিনা সে তর্ক আর মনে উদয় হয়না। দয়া এবং প্রেম মহেন্দ্র উভয় দাবি করিয়া করিতে দাবি কেমন করিয়া রাখিবে? মহেন্দ্র তখন মনকে এই বলিয়া বোঝাইলো যে আশার প্রতি এখনো তাহার যে ভালোবাসা আছে তাহা অল্প স্ত্রীর ভাগ্যে জোটে। সেই স্নেহ সেই ভালোবাসা পাইলে, আশা কেননা সন্তুষ্ট থাকিবে? বিনোদিনী এবং আশা উভয়কে স্থান দিবার মতো প্রশস্থ হৃদয় মহেন্দ্রের আছে। বিনোদিনীর সহিত মহেন্দ্রর যে পবিত্র প্রেম প্রেমের সম্বন্ধ তাহাতে দাম্পত্যনীতির কোনো ব্যাঘাত হইবে না। মহেন্দ্রর মনের মধ্যে নিজের বিরুদ্ধে মানে নিজের পক্ষে কিছু যুক্তি মহেন্দ্র নিজেই খাড়া করতে শুরু করেছে। আসলে এমনটাই মানুষের চারিত্রিক লক্ষণ এমনটাই মানুষের চারিত্রিক বস বৈশিষ্ট্য। আমরা যখন কোনো ভুল করি সেই ভুলের প্রতি আমাদের আসক্তি যদি প্রবল হয়, তখন আমরা এমন কিছু কথা দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করি যেগুলো অহেতুক। কিন্তু আমাদের মনকে বোঝানোর জন্য আমাদের নিজের মধ্যে একটা satisfaction আনার জন্য মানে সন্তুষ্টি আনার জন্য আমরা সেই কথা গুলো নিজের মনের মধ্যে বলতে থাকি সাজাতে থাকি যে অন্যের সাথে নিজের তুলনা করি যে অমুক মানুষটা তো আমার থেকেও খারাপ আমি তো ততটা নই আমার তো এতটা হওয়া উচিত ছিল কিন্তু আমি তো অতটা করিনি, আসলে এই যুক্তি গুলো কিন্তু অহেতুক এই যুক্তি গুলোর কোনো মূল্য নেই এই যুক্তি গুলো কিন্তু সত্যিকারের যুক্তির কাছে কখনোই খাটবে না এগুলো ভঙ্গুর, ভীষণ ভঙ্গুর। তবুও আমরা আমাদের নিজেদের কাছে নিজেদের ভালো রাখার জন্য এই যুক্তি গুলো ক্রমশই সাজাতে থাকি। এটা আজকের জীবনেও তোমরা লক্ষ্য করেছো নিশ্চই? তোমরা যারা ছাত্র জীবনে আছো, তারা দেখে থাকবে এই যে lockdown period গেলো তোমরা অনেক অনেকেই একেবারে তোমাদের পাঠ্যবিষয় থেকে দূরে সরে গিয়েছিলে। তোমরা অনেক কিছুর মধ্যে ঢুকে গিয়েছিলে কিন্তু তখনও কিন্তু তোমাদের মনের মধ্যে কখনো মনে হয়নি যে তোমরা অন্যায় করছো। যখনি মানুষের এই অন্যায় বোধ পাপবোধ নিজের মনের মধ্যে আসবে তখনি কিন্তু মানুষ সেখান থেকে সরতে পারবে। যতক্ষণ মানুষের মধ্যে এই পাপবোধ অন্যায় বোধ আসবে না, কোনো মানুষ কিন্তু তাকে বলে বুঝিয়ে কিছুতেই কাজ করতে করাতে পারবে না। মোটামুটি বারো বছর পর্যন্ত মানুষকে control করা যায় ছেলে মেয়েদের বোঝানো যায় যে এটা কোরো না ওটা কোরো না কারণ ততক্ষন সেই সময়টুকু মানুষ

নিজের মতো করে ভাবতে শেখে না। ফলে যেটা বোঝানো হয় সেটা শোনে। কিন্তু এই বারো বছর পেরিয়ে যাওয়ার পর তাদের মনের মধ্যে কিছুটা নিজস্বতা তৈরী হতে থাকে আর এই আঠারো বছর পর বা ষোলো বছরের পরবর্তী যে পর্যায়টা সেই সময় মানুষের মনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় এবং তখন ভুল পথে মানুষ নিজেকে চালনা করে সেই সময় মানুষ যদি নিজের ভুলটা বুঝতে না পারে তখন এই মহেন্দ্রের মতো অবস্থাই তার মধ্যে হয়। আর তখন সে যে কতটা আহ আহ immature সেটাই বোঝা যায় মানে সে অপরিণত কতটা নিজের মনের দিক থেকে সেটাই বোঝা যায়। আমরা যদি মহেন্দ্র, আশালতা এবং বিনোদিনী এই তিনজনের পরিণতির দিকে তাকাই মানে, মানসিক পরিণত কতটা পরিণত কতটা তার মনের দিক থেকে সেটা যদি দেখি তাহলে আমরা কিন্তু লক্ষ্য করবো বিনোদিনী এই সবার মধ্যে কিন্তু অনেকটা পরিণত। সে নিজেকে কিন্তু যখন প্রয়োজন গুটিয়ে নিতে পারে যখন প্রয়োজন সে ছেড়ে দিতে পারে। যেটা মহেন্দ্র, পারে না। আর আশা তো একেবারেই অপরিণত সে বুঝতেই পারেনা কোনটা ঠিক কোনটা ভুল। কাজেই তাকে এদের মধ্যে সমালোচনায় আনাই যায় না। যাই হোক, মহেন্দ্র তখন উম এরপর কি হলো এই রূপ বোঝাইয়া মহেন্দ্র মন হইতে একটা ভার নামাইয়া ফেলিলো। বিনোদিনী এবং আশা কাহাকেও ত্যাগ না করিয়া, দুই চন্দ্র সেবিত গ্রহর মতো এই ভাবেই সে চিরকাল কাটাইয়া দিতে পারিবে এই মনে করিয়া তাহার মন প্রফুল্ল হইয়া উঠিল। আজ রাত্রে সে সকাল সকাল বিছানায় প্রবেশ করিয়া আদরে, যত্নে, স্নিগ্ধ আলাপে আশার মন হইতে সমস্ত বেদনা দূর করিয়া দিবে। ইহা নিশ্চয় করিয়া দ্রুত পদে বাড়ি চলিয়া আসিলো। আহারের সময় আশা উপস্থিত ছিল না, কিন্তু সে এক সময় শুইতে আসিবে তো, এই মনে করিয়া মহেন্দ্র বিছানার মধ্যে প্রবেশ করিল। কিন্তু নিস্তব্ধ ঘরে সে শুন্য সজ্জার মধ্যে কোনো স্মৃতি মহেন্দ্রর হৃদয়টা আবিষ্ট করিয়া তুলিল। আশার সহিত নব পরিণয় পরিণয় নিতামিতং নিত্যনূতন লীলাখেলা। নাকি অন্য কিছু? সূর্যালোকের কাছে জোৎস্না যেমন মিলাইয়া যায় যে সকল স্মৃতি তেমনি ক্ষীণ হইয়া আসিয়াছে একটু তীব্র উজ্জ্বল তরুণী মূর্তি সরল বালিকার সলজ্জ স্নিগ্ধ ছবিকে কোথায় আবৃত আচ্ছন্ন করিয়া দীপ্যমান হইয়া উঠিয়াছে। বিনোদিনীর সঙ্গে বিষবৃক্ষ লইয়া সেই কাড়াকাড়ি মনে পড়িতে লাগিল।

মৃদুতর অনুদ্ধপ্রায় হইয়া আসিত। হটাৎ সে আত্মসংবরণ করিয়া বই ফেলিয়া উঠিয়া পরিতো। মহেন্দ্র বলিত তোমাকে সিঁড়ির নিচ পর্যন্ত পৌঁছিয়া দিয়া আসি? সে সকল কথা বারংবার মনে পড়িয়া তাহার সর্বাঙ্গে পুলক সঞ্চার করিতে লাগিল। রাত্রি বাড়িয়া চলিল মহেন্দ্রের মনে মনে ঈষৎ আশঙ্কা হইতে লাগিল এখনই আশা আসিয়া পড়িবে, কিন্তু আশা আসিল না। মহেন্দ্র ভাবিলো আমি তো কর্তব্যের জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আশা যদি অন্যায় রাগ করিয়া না আসে তা আমি কি করিবো? এই বলিয়া নিশীথ রাত্রে বিনোদিনীর ধ্যানকে ঘনীভূত করিয়া তুলিল। ঘড়িতে যখন একটা বাজিল তখন মহেন্দ্র আর থাকিতে পারিল না, মশারি খুলিয়া বাহির হইয়া পড়িল। ছাদে আসিয়া দেখিলো গ্রীষ্মের জোৎস্না রাত্রি বড় রমণীয় হইয়াছে। কলিকাতার প্রকান্ড নিস্তব্ধতা ও সুপ্তি যেন স্তব্ধ সমুদ্রের জলরাশির ন্যায় স্পর্শগম্ম বলিয়া বোধ হইতেছে। মহেন্দ্রের বহুদিনের রুদ্ধ আকাঙ্খা আপনাকে আর ধরিয়া রাখিতে পারিল না। আশা কাশি হইতে ফিরিয়া অবধি বিনোদিনী তাহাকে দেখা দেয় নাই

ঘরের সম্মুখে বারান্দায় আসিয়া দেখিলো ঘর বন্ধ নাই। ঘরে প্রবেশ করিয়া দেখিলো বিছানা তৈরী রহিয়াছে কেহ শুয়ে নাই।

বলিয়া সে একেবারে বারান্দায় আসিয়া উপস্থিত হইলো। গ্রীষ্ম রাত্রিতে বারান্দায় মাদুর পাতিয়া বিনোদিনীর সঙ্গে রাজলক্ষী শুইয়া ছিলেন। তিনি বলিয়া উঠিলেন মহিন এত রাত্রে তুই এখানে যে? বিনোদিনী তাহার ঘনকৃষ্ট ভুজ যোগের নিচ হইতে মহেন্দ্রের প্রতি বজ্রাগ্নি নিক্ষেপ করিল। মহেন্দ্র কোনো উত্তর না দিয়া দ্রুত পদে সেখান হইতে চলিয়া গেলো।

আজ মহেন্দ্র সময় হইবার পূর্বেই কালেজে গেছে। তাহার ছাড়া কাপল কাপড় গুলো মেঝের উপর পড়িয়া। আশা মহেন্দ্রের ময়লা কাপড়, গুনিয়া গুনিয়া